উপরে ব্যানার লাগানো বন্ধন ব্যাংক এ_টি_এম ।

এ_টি_এম -টি সাদা কালার করা।

উপর তলায় দোকান অথবা ঘর রয়েছে।

বিদ্যালয়টি ক্রিম ও লাল কালার করা।

ওয়াল -টা সাদা কালার করা।

ঠেলাগাড়ির মধ্যে ফলের দোকান রয়েছে।

এখানে দুজন মেয়ে ও দুজন ছেলে দেখা যাচ্ছে।

অনেক লোকজন দেখা যাচ্ছে।

রাস্তা দিয়ে অনেক লোকজন হেঁটে যাচ্ছে।

এটা দেখে মনে হচ্ছে একটা দুধের শোরুম ।

দোকানের সামনে অনেক লোক রয়েছে।

মুরগিটির পিছনের অংশ সাদা রয়েছে।

মুরগিটি কিছু শিকারের জন্যে ওখানে দাঁড়িয়ে রয়েছে।

এটা দেখে মনে হচ্ছে একটি হোটেল -এর রুম অথবা বাড়ি।

অনেক ইলেকট্রনিক্সের জিনিস রয়েছে।

দোকানের ওয়াল -টি সাদা কালার করা।

টেবিল -টিতে লাল কাপড় পাতা রয়েছে একটি পলিথিন দে আছে।

এটা দেখে মনে হচ্চে একটি ট্যাটু -এর দোকান।

কারেন্ট -এর অনেক তার ঝুলে রয়েছে।

কৃষ্ণর হাতে গলায় ও কানে জুয়েলারি রয়েছে।

এখানে সাতজন পুরুষ দেখা যাচ্ছে।

এটা দেখে মনে হচ্ছে একটা নদীর চড়।

এখানে একটা বাস দেখা যাচ্ছে।

বাস টি গাঁদা ফুলের চেন দিয়ে ও বেলুন দিয়ে ডেকোরেশন করা।

এখানে একটি লোক দাঁড়িয়ে আছে।

এটা দেখে মনে হচ্ছে একটি পার্ক ।

গ্রিল -টি সবুজ কালার করা।

নদীতে অনেক জল দেখা যাচ্ছে।

উপরে দুটি ল্যাম্প পোস্ট দেখা যাচ্ছে।

মাঠে ছোট ছোট সবুজ সবুজ ঘাস রয়েছে।

এখানে দুটো ব্যানার লাগানো রয়েছে।

গোয়াল ঘরটি ওয়াল দেওয়া রয়েছে।

ওয়ালে তিনটি ডালি দেখা যাচ্ছে।

মাঠে ছোট ছোট সবুজ ঘাস দেখা যাচ্ছে।

এখানে একটি টেবিল -এ একটি কম্পিউটার দেখা যাচ্ছে।

উপরে একটি ব়্যাক রয়েছে ব়্যাক -এ একটি ঠাকুর দেখা যাচ্ছে।

পর্দা লাগানো লাল সাদা কালার ।

ওয়াল -গুলো সাদা কালার একটি গ্রীল -এর গেট রয়েছে।

এটা দেখে মনে হচ্ছে একটি মুরগির ফার্ম ।